সিঁড়ির তলায় ওদিকে ওদিকে খেলা করছে জার্সি পরে হোয়াট জার্সি ওদিকটাও পুরো গাল--

একটু রেডিমেড গার্মেন্টস -এর দোকান যেখানে সামনে অনেক কুর্তি রাখা হয়েছে | ব্ল্যাক কুর্তি এদিকে ওদিকে রেড কুর্তি ওদিকে ইয়েলো কুর্তি কিছু ব্লাউজ ও রয়েছে ইন্ডিগো কালার -এর কুর্তি রয়েছে অনেক কুর্তি রাখা রয়েছে ।

এটা কোনো নদীর ওপর অনেক গুলো বোট দাঁড় করানো একসাথে বোট গুলো চলছে না এক সাথে এক জায়গায় রয়েছে | কোনো মাঝি বা যাত্রী নেই ।

ফটো পড়ন্ত বরন্ত বিকালে সূর্যাস্ত সূর্য অস্ত হচ্ছে | এদিকে হসেরু মানুষকে দেখা যাচ্ছে।